এখানে একটি ছেলেকে সেলুনে দেখতে দেখা যাচ্ছে।

স্পোর্ট এবং এখানে বিভিন্ন রকম স্কুল এর ছেলেমেয়েরা বাৎষরিক খেলা খেলতে এসেছে। খেলা হলে এদের মধ্যে বিজয়ী ঘোষণা হবে।

এইখানে দেখা যাচ্ছে কয়েকজন লেবার একটি বাড়িতে--

সেই জন্য এই ম্যাচ

এই ছবিতে- এ দেখা যাচ্ছে একটি দোকানের মধ্যে বিবিন্ন রকম খেলার সামগ্রী ব্যাডমিন্টন ফুটবল এবং মুজা তাছাড়া স্কুল এর ব্যাগ তাছাড়া বাচ্চাদের হরেকরকম--

নৌকা করে ঐদিকের লোক ওই দিকে যাই ওই দিকের লোক এই দিকে আসে। কবি কিরকম বাজার করতে। পড়ন্ত বিকালে সূর্য অস্ত যাওয়ার সময়ে এই ছবিটি তোলা। সেজন্য এর পরিবেশটা খুবই ভালো লাগছে ।

ভ বিভিন্ন রকম ফুলের গাছ আছে সেইজন্য এই দেখতে দূর থেকে খুবই ভালো লাগে এবং --

এইটি একটি বাচ্চাদের পার্ক | যেই পার্ক -টির নাম ড্রিমল্যান্ড ।

জিনিস নিয়ে মাপছে এবং মেপে তাদের--

রাস্তা ঘাট থাকে শুরু করে সরকারি যে সব বিল্ডিং -গুলো হয় তার কাজ এইখানেই হয় | জেলাতে যে বড়ো বড়ো ব্রিজ --